আর কিছু জুতোর মতো জিনিসপত্র ও রয়েছে। আর কিছু জার্সি একটি জামার মতো জিনিসপত্র দেখা যাচ্ছে।

সামনে একটি সেলুন রয়েছে যেখানে একটা টেবিল পাতা রয়েছে। তার ওপরে ইয়েলো কালার এর।

আর রেড কালার এর কিছু কালার ।

দিয়ে তারা কিছু খাচ্ছিলো। দুজনের সামনে দুটো ভাইল রাখা আছে একটা জলের বোতল রাখা আছে। ওই পাশে কিছু মশলা --

একজন কেউ দূরে দাঁড়িয়ে রয়েছেন। এই সাইড এ ইয়েলো কালার এর একটি ছোট্ট সিঁড়ি দেখতে পাচ্ছি। লাইন রয়েছে ট্রেন যাওয়ার।

বাকি এপাশে কিছু মহিলাও দেখছেন তাকে। এপাশে শাটার দেখা যাচ্ছে একটা।

আঃ রেড কালার - এর জামা রয়েছে। এইপাশে একটা কনস্ট্রাকশন চলছে। একটা বড় বিল্ডিং - এর একটা ওইপাশে একটা ইয়েলো ড্রাম রয়েছে।

আরেকজন বাচ্চাকে কিছু জিজ্ঞেস করছে আ কিছুজন। কিছুজন কিছুজনের মুখের দিকে চেয়ে রয়েছে।

আঃ সবুজ কালার এর পর্দা দেওয়া রয়েছে। সুইচবোর্ড দেখা যাচ্ছে। এখানে একটা ফিল্টার রাখা রয়েছে নীল রঙের।

ডিপ মেরুন কালারের এর পর্দা রয়েছে। ঐদিকে ফ্যান লাগানো রয়েছে। আর ওইপাশে কিছু একটা রয়েছে। ওয়াইট কালার এর মেঝে।

এখানে কিছু অনুষ্ঠান চলছে যেখানে টেবিল চেয়ার পাতা রয়েছে। চেয়ার গুলোতে ওয়াইট কালার এর কভার পরানো আছে আর টেবিল এ --

সামনে একটি জায়গায় কিছু বেলুন দিয়ে হ্যাপি বার্থডে লেখা রয়েছে যেখানে পিঙ্ক কালার হোয়াইট কালার এন্ড পার্পল কালার - এর --

আঃ ভদ্রমহিলারা দাঁড়িয়ে আছেন। একটা বাড়ি রয়েছে যার মাথায় অ্যাসবেসটস রয়েছে। সেখানে লাইট জ্বলছে। এই পাশে কিছু ছেলেও দাঁড়িয়ে আছে।

ফিরি দেওয়া রয়েছে। তার সামনে একটি ব্যানার লাগানো আছে। ওপর দিয়ে একটা ব্রিজ চলে যাচ্ছে। ব্রিজ এর গায়ে রেড কালার এর ব্যানার লাগিয়ে কিছু লেখা আছে।

যাতে একটা রেড পর্দা দেখা যাচ্ছে। জানলাগুলো খোলা আর জানলাগুলির আঃ পাশে রয়েছে সুইচবোর্ড ।

বাস -এর আ আ আ ইয়েলো কালার দিয়ে কিছু লেখা রয়েছে ওখানে বাগবাজার বলে।

তার পাশে কিছু বাইক স্ট্যান্ড করা রয়েছে। একটি ব্ল্যাক কালার এর এবং একটি রেড কালার এর বাইক দেখতে পাচ্ছি।

কিছু ঘাস রয়েছে। তার মাঝখানে কিছু টাইলস বসানো আছে। সামনে মন্দির দেখা যাচ্ছে।

সামনে একজন ভদ্রলোককে দেখা যাচ্ছে যার ছোট ছোট চুল কাটা গোঁফ রয়েছে।

রেড কোলোর - এর জামা পড়ে রয়েছে। তার টাই রয়েছে। তার পাশে একটি ছোট বাচ্চা রয়েছে।

কিছু টেবিল কালারফুল চেয়ার দেখা যাচ্ছে। ওপরে কিছু ল্যাম্প ঝুলিয়ে দেওয়া হয়েছে। এখানে একটি শাটার ডোর দেখা যাচ্ছে।